এখানে আমরা অনেক লোকজন দেখতে পাচ্ছি।

এখানে আমরা হলুদ ও কালো কালার -এর দুটো বাস দেখতে পাচ্ছি।

বিল্ডিং -টির মধ্যে অনেকগুলো জানালা দেখা যাচ্ছে।

ছবিটিতে আমরা একটা দোকান দেখতে পাচ্ছি।

পাশে একটা রাস্তা দেখা যাচ্ছে রাস্তার মধ্যে আমরা একজন লোককে হেঁটে যাচ্ছে দেখছি।

সামোনে একটা আকাশী কালারের ডাস্টবিন রাখা রয়েছে।

এখানে অনেকগুলো বাস রাখা রয়েছে।

ছবিটিতে আমরা একটা জলাশয় দেখতে পাচ্ছি।

জলাশয়ের সামোনে একজন লোক বসে আছে।

এখানে আমরা একজন ব্লু কালারের শার্ট পরা লোককে দেখতে পাচ্ছি।

আমরা এখানে কিছু ইলেকট্রিক তার ও খুঁটি দেখতে পাচ্ছি।

ছবিটিতে আমরা হলুদ কালারের একটা দোকান দেখতে পাচ্ছি।

আমরা এখানে দোকানটির মধ্যে সাদা কালারের কিছু থাক দেখতে পাচ্ছি।

তাকের মধ্যে অনেক সাইকেল ও জিনিসপত্র রাখা হয়েছে।

বিল্ডিংয়ের মধ্যে কয়েকটা আমরা জানালা দেখতে পাচ্ছি।

এখানে আকাশটা সাদা হয়ে আছে।

বিল্ডিং -এর সামোনে কিছু লোকজন দেখা যাচ্ছে।

বিল্ডিংটির পাশে অনেকগুলো সিঁড়ি দেখা যাচ্ছে।

ছবিটিতে আমরা একটা সাদা ও নীল কালারের রুম দেখতে পাচ্ছি।

ছবিটিতে আমরা দুটো দরজা দেখতে পাচ্ছি।

নীচে মেঝের উফরে অনেকগুলো বাক শো রাখা আছে।

আমরা এখানে একটা গাছ দেখতে পাচ্ছি।

ছবিটিতে আমরা একটা বাইক দেখতে পাচ্ছি।

এখানে ব্রাউন কালার থাকের মধ্যে অনেকগুলো জিনিসপত্র রাখা আছে।

এখানে আমরা একজন লোককে দেখতে পাচ্ছি।

গাড়ি গুলোর পাশে একটা বাইক রাখা আছে। বাইক -টির মধ্যে একটা হেলমেট আছে।

বিল্ডিং -টির মধ্যে সাদা কালার -এর কতগুলো দরজা ও জানালা দেখা যাচ্ছে।

আমরা এখানে একটা লাল কালারের ফুল দেখতে পাচ্ছি।

এখানে বিল্ডিংটির মধ্যে এস_বি_আই নামে একটা পোস্টার লাগানো রয়েছে।

বিল্ডিংটির সামোনে কিছু গাছপালা দেখা যাচ্ছে।